এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন অডিটোরিয়ামের ছবি।

ছবিটির সামনের দিকে কালো পর্দা দিয়ে কিছু একটা জিনিষ ঢাকা রয়েছে।

ব্যাড়ার মোদ্দে আমি কিছু জামা ঝোলানো দেকতে পাচ্ছি।

এখানে আমি একটি পাকা করা রাস্তা দেখতে পাচ্ছি।

সমুদ্রের জলগুলি দেখতে অনেকটা সবুজ ও নীল রঙের লাগছে।

এখানে আমি একটি বাড়িকে দেখতে পাচ্ছি।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি চর্চ ।

ছবিটির মধ্যে পাঁচটি বাচ্চা রয়েছে।

দোকানটির মধ্যে কতগুলি চায়ের কাপ ও বিস্কুট -ও দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বিশাল বড় নদীকে দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমি একটি পেট্রোল পাম্প -এর গাড়িকে দেখতে পাচ্ছি।

এখানে আমি কতগুলি বস্তাকেও দেখতে পাচ্ছি।

কতগুলি অটো গাড়িও দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে রাস্তার কোনো কাজ চলছে।